gchempaint এ basic operations এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব
বিদ্যমান file খোলা
text সম্পাদন এবং যোগ করা
objects নির্বাচন সরানো flip এবং ঘোরানো
objects শ্রেণীভুক্ত করা এবং সাজানো
অবজেক্টকে cut copy paste এবং মুছে ফেলা
এখানে আমি
ubuntu linux os সংস্করণ 1204
gchempaint সংস্করণ 01210 ব্যবহার করছি
tutorial অনুসরণ করতে
gchempaint chemical structure editor সম্পর্কে জানতে হবে
না হলে প্রাসঙ্গিক tutorial জন্য আমাদের website পরিদর্শন করুন
নতুন gchempaint এপ্লিকেশন খুলতে
dash home এ টিপুন
প্রদর্শিত search bar gchempaint লিখুন
gchempaint icon টিপুন
বিদ্যমান file খুলে tutorial শুরু করি
এখন file মেনুতে টিপুন
open এ গিয়ে এটিতে টিপুন
files এবং folders সহ একটি window প্রর্দশিত হয়
propane file নির্বাচন from
file খুলতে open এ টিপুন
এখানে propane কাঠামোর নীচে কিছু text যুক্ত করি
add or modify a text টুল নির্বাচন করুন
property পৃষ্ঠা প্রর্দশিত হয়
property পৃষ্ঠার ফীল্ডগুলি হলfamily style size underline এবং আরো কয়েকটি
family font names তালিকা রয়েছে
এখন তালিকা তে নীচে যাই
আমি family থেকে arial black নির্বাচন করব
propane কাঠামোর নীচে display area তে টিপুন
আপনি সবুজ box ঘেরা জ্বলজ্বলে cursor দেখতে পারবেন
এখন যৌগের name হিসাবে propane লিখুন
style bold italic এ বদলাই
propane text নির্বাচন করে bold italic এ টিপুন
ফন্টের আকার 16 পর্যন্ত বৃদ্ধি করব
16 এ scroll করে
এটিতে টিপুন
টেক্সটে পরিবর্তন দেখুন
এরপর underline বৈশিষ্ট্য ব্যবহার করি
এতে drop down তালিকা রয়েছে
none single
double এবং low
এখন single নির্বাচন করি
টেক্সটের রঙ পরিবর্তন করি
টেক্সটের ডিফল্ট রঙ হল কালো
color ফীল্ডের drop down অ্যারোতে টিপুন
আপনি এখানে বিভিন্ন রঙ দেখতে পারবেন
আমি purple নির্বাচন করব
আমরা টেক্সটের অবস্থান of পরিবর্তন করতে পারি
position ফীল্ডের range has100 থেকে 100
এখন text পরিবর্তন হওয়া দেখি
এরপর text নির্বাচন করুন
mouse দ্বারা up arrow ত্রিভুজে টিপুন
text উপরে আসে
একইভাবে আমরা down arrow ত্রিভুজে টিপলে text নীচে চলে আসে
টেক্সটকে নিজের স্থানে নিয়ে আসি
position ফীল্ডে 0 লিখুন
এবং display area তে টিপুন
একটি নির্দেশিত কাজ রয়েছে
প্রথম tutorial নির্দেশিত কাজ খুলুন
nhexane এবং noctane এর কাঠামো আঁকুন
ফন্টের name ফন্টের আকার underline এবং টেক্সটের রঙ বদলান
আপনার করা নির্দেশিত কাজ এরকম হওয়া উচিত
এখন objects নির্বাচন করা এবং সরানো দেখি
tool box থেকে select one or more objects tool নির্বাচন from
pentane এ টিপুন
mouse বোতাম ধরে রেখে এটিকে বিভিন্ন স্থানে টেনে আনুন
এখন mouse ছেড়ে দিন
এখন object ঘোরানো দেখি
object ঘোরাতে select one or more objects tool নির্বাচন করুন
properties পৃষ্ঠার টুলগুলি has
flip the selection horizontally
flip the selection vertically
rotate the selection
এই টুলগুলি ব্যবহার করতে pentane এ টিপুন
rotate the selection বিকল্প নির্বাচন করুন
এখন display area go go অবজেক্টের উপর mouse রাখুন
ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীত দিকে mouse ঘোরান
অবজেক্টের ঘূর্ণন লক্ষ্য করুন
object flip করা শিখি
এখন অনুভূমিকভাবে pentane এর কাঠামো flip করি
flip the selection horizontally tool টিপে কাঠামো অনুভূমিকভাবে flip করুন
এখানে tutorial থামিয়ে flip the selection vertically টুল ব্যবহার করি
এখন objects শ্রেণীভুক্ত করি
তাই সকল objects নির্বাচন করুন
এইজন্য edit মেনুতে গিয়ে select all এ টিপুন
অথবা ctrl এবং a একসাথে টিপতে পারেন
যেকোনো একটি objects ডান click করুন
context menu খোলে
group and/or align objects বিকল্প নির্বাচন করুন
dialog box খোলে
group check box টিপুন
align এবং space evenly বিকল্প নির্বাচিত থাকলে এটি অনির্বাচিত করুন
ok বোতামে টিপুন
আমরা দেখি যে objects একসাথে শ্রেণীভুক্ত রয়েছে
এখন এটি সারিবদ্ধ করা দেখি
সকল objects নির্বাচন করুন
যেকোনো একটি objects ডান click করলে
context menu খোলে
group properties বিকল্প নির্বাচন করুন
align check box টিপুন
align বিকল্পের একটি drop down তালিকা রয়েছে
এতে objects সারিবদ্ধ করতে কিছু বিকল্প রয়েছে
আমি left নির্বাচন করব
এরপর ok বোতামে টিপুন
পরিবর্তন লক্ষ্য করুন
এখানে tutorial থামিয়ে সারিবদ্ধ বিকল্পের সাথে objects সারিবদ্ধ করুন
এখন cut copy এবং paste বিকল্প ব্যবহার করা শিখব
edit মেনুতে যান
এতে মৌলিক edit বিকল্প cut copy paste এবং clear উপস্থিত রয়েছে
gchempaint এ এই বিকল্পের জন্য সাধারণ short cut cut হল
cut করতে ctrl + x
copy করতে ctrl + c
paste করতে ctrl + v
টুলবাক্স থেকে select one or more objects tool নির্বাচন করুন
object টিপুন
cut করতে ctrl + x টিপুন
display area তে object বিভিন্ন স্থানে paste করতে ctrl + v টিপুন
এখানে object cut করায় এটি মূল জায়গা থেকে মুছে গেছে
এরপর display area তে বিভিন্ন স্থানে object copy এবং paste করি
object টিপুন copy করতে ctrl + c এবং paste করতে ctrl + v টিপুন
এখানে object copy করায় এটি মূল জায়গা থেকে মুছে গেছে
এখন সকল objects নির্বাচন করুন
এইজন্য ctrl এবং a টিপুন
edit মেনুতে go
clear এ টিপুন
মূল কাঠামোতে ফিরে পেতে edit মেনুতে যান
undo তে টিপুন
অথবা ctrl এবং z টিপুন
object মুছতে delete key ব্যবহার করে object নির্বাচন করুন
keyboard থেকে delete key তে টিপুন
এখন কাঠামোর অংশ মুছে ফেলতে eraser tool ব্যবহার করা শিখি
toolbox থেকে eraser tool নির্বাচন করুন
যে কোনো একটি কাঠামোর কাছে mouse নিয়ে যান
কাঠামোর অংশ লাল রঙে বদলে গেছে
এটি মুছে ফেলতে কাঠামোর লাল রঙের অংশে টিপুন
এখন আমাদের মূল কাঠামো পেতে পরিবর্তনগুলি পূর্বের অবস্থায় নিয়ে আসুন
file সংরক্ষণ করুন
toolbar save the current file বোতামে টিপুন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
in tutorial শিখেছি
একটি বিদ্যমান file খোলা
display area তে text যোগ এবং সম্পাদন করা
objects নির্বাচন সরানো flip এবং ঘোরানো
objects শ্রেণীভুক্ত করা এবং সাজানো
objects cut copy paste এবং মুছে ফেলা
এখন eraser tool ব্যবহার করে
noctane এর কাঠামো npentane এ এবং
nhexane এর কাঠামো ethane এ রূপান্তর করা
নির্দেশিত কাজের output এরকম হওয়া উচিত
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য